নদী নদী বলতে এই বিল টাইপ -এর ওটা তে দেখছি জল আছে। তার সাইড -এ ফিল্টার মাঝখানে দেখছি অনেক ব্যাক্তিরা সাইড এ দাড়া দাড়ি মানে ঘোরা ঘুরি করছে। দেখছে খেলার ময়দানে।

তার সাইড -এ সামনে দেখতে পাচ্ছি একটা নীলা কালার এর বোর্ড । যেটা তে লিখা আছে মালদা সদর।

তার সাইড -এ দেখতে পাচ্ছি অনেক বাড়ি ঘর আছে একটা তিন মঞ্জিলের বাড়ি--